ফুলের গাছ এবং কিছু বড়ো বড়ো গাছ ও দেখতে পাচ্ছি।

এই জুতোর দোকানের আশপাশে আমরা অনকে দোকান পার্ট দেখতে পারছি।

এইখানে আমরা একটি প্লাট ফ্রম দেখতে পারছি এই প্লাট ফর্মটির মানে হলো--

এখানে আমরা কিছু বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি এই বিল্ডিং এর--

এটি হলো একটি খেলার মাঠ এই খেলার মাঠে আমরা --

এইখানে আমরা কিছু বিল্ডিঙের মতো বাড়ি দেখতে পারছি। যেগুলিতে--

এটি হলো একটি ফুলের বাজার যেখানে আমরা বিভিন্ন রকমের --

এদেরকে একটি খাঁচার মধ্যে বেধে রাখা হয়েছে এবং--

এইটি হলো একটি কলেজ যেটির নাম হলো আমিরটি কলেজ অফ এডুকেশন ।

দুটি বাঁধাকপি পটল উচ্ছে বেগুন।